নমস্কার
ইন্ট্রোডাকশন টো জেএমএল অ্যাপ্লিকেশন এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমি সংক্ষেপে ব্যাখ্যা করব জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো এবং কিছু মৌলিক অপারেশন সম্পর্কে
আমরা শিখব মেনু বার টুল বার এবং জেএমএল প্যানেল
কিভাবে জেএমএল প্যানেলের আকার বদলায়
সহজ জৈব অণুর মডেল তৈরি করা
মিথাইল গ্রুপের সাথে হাইড্রোজেন প্রতিস্থাপন দ্বারা অণু তৈরি করা
আমরা এও শিখব একটি স্থিতিশীল আকার পেতে নুন্যতম শক্তি এবং ইমেজটি mol ফাইল হিসাবে সংরক্ষণ করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের রসায়ন এবং মৌলিক জৈব রসায়ন সম্পর্কে জানতে হবে
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি
মনে রাখবেন যে জেএমএল অ্যাপ্লিকেশন সহজে চালাতে সিস্টেমে জাভা সংস্থাপিত থাকতে হবে
জেএমএল এপ্লিকেশন হল একটি মুক্ত এবং ওপেন সোর্স আনবিক ভিউয়ার
এটি রাসায়নিক কাঠামোর ত্রি মাত্রিক মডেল তৈরি এবং দেখতে ব্যবহৃত হয়
এছাড়াও প্রোটিন এবং ম্যাক্রো অণুর গৌণ কাঠামো দেখতে ব্যবহৃত হয়
ডাউনলোড এবং সংস্থাপন সংক্রান্ত তথ্য উবুন্টু ওএস এর জন্য জেএমএল এর সংস্থাপন উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে করা হয়
আমাদের এই ওয়েবসাইটে wwwspoken tutorialorg তে লিনাক্স সিরিজের টিউটোরিয়ালটি অনুসরণ করুন
উইন্ডোজ ম্যাক ওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে সংস্থাপনের জন্য এখানে দেখুন wwwjmolsourceforgenet এবং সংস্থাপনের জন্য ওয়েব পেজে দেওয়া নির্দেশাবলী দেখুন
আমি ইতিমধ্যে উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে সিস্টেমে জেএমএল অ্যাপ্লিকেশন সংস্থাপিত করেছি
জেএমএল অ্যাপ্লিকেশন খুলতে দাশ হোম এ টিপুন
সার্চ বাক্সে লিখুন জেএমএল
জেএমএল আইকন পর্দায় দেখায়
জেএমএল আইকনে টিপে জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো খুলুন
জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডোর উপরে মেনু বার রয়েছে
মেনু বারের নীচে টুল বার রয়েছে
এটি হল ডিসপ্লে আরিয়া যা জেএমএল প্যানেল হিসাবে উল্লিখিত
মেনু বারে ফাইল এডিট ডিসপ্লে ইত্যাদি বিভিন্ন বিকল্প রয়েছে
প্রতিটি বিকল্পের বিভিন্ন সাব বিকল্প রয়েছে
টুলস মেনুতে পরমাণুর মধ্যে দূরত্ব পরিমাপ করার সরঞ্জাম রয়েছে
আমরা পরবর্তী টিউটোরিয়ালে এইগুলি সম্পর্কে শিখব
হেল্প মেনুতে জেএমএল অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে
এখানে এই ইউসার গাইডে বিভিন্ন তথ্যসমূহ রয়েছে
টুল বারে কয়েকটি মেনু আইকন রয়েছে
মেনু আইকন দ্রুত নির্দিষ্ট ফাংশন চালায় যেমন ওপেন সেভ এক্সপোর্ট প্রিন্ট ইত্যাদি
এখানে রোটেট একাধিক অণু নির্বাচন দূরত্ব পরিমাপ করা ইত্যাদি আইকনের একটি সেট রয়েছে
মডেল কিট আইকন আণবিক মডেল তৈরি এবং সম্পাদন করতে ব্যবহৃত হয়
জেএমএল প্যানেলের আকার প্রয়োজন অনুযায়ী বদলানো যেতে পারে
অ্যারো চিহ্ন না আসা পর্যন্ত কার্সার উইন্ডোর যে কোনো প্রান্তে নিয়ে যান
এখন আড়াআড়ি ভাবে উপরে বা নীচে টেনে এনে উইন্ডোর মাপ বদলান
মেনু বারের ডিসপ্লে মেনু ও প্যানেলের মাপ বদলাতে ব্যবহার করা যেতে পারে
ডিসপ্লে মেনুতে টিপে রেসাইজ বিকল্প নির্বাচন করুন
একটি ডায়লগ বাক্স খোলে যেখানে পিক্সেলে প্রস্থ এবং উচ্চতার মাত্রা নির্দিষ্ট করতে পারি
আমার 800 বাই 600 পিক্সেলের একটি উইন্ডো প্রয়োজন
তাই আমি লিখব 800 স্পেস 600 এবং ওক বোতামে টিপব
এখন জেএমএল প্যানেল 800 বাই 600 পিক্সেলে বদলে গেছে
এখন কিছু সহজ জৈব অণুর মডেল তৈরি করা যাক
মডেল কিট নুন্যতম শক্তির মাধ্যমে মডেল নির্মাণ এবং পরিবর্তন করার অনুমতি দেয়
টুল বারে মডেল কিট আইকনে টিপুন
প্যানেলে মিথেন মিথেন এর মডেল দেখায়
জেএমএল প্যানেলের উপরের বাম কোণায় একটি মেনু প্রদর্শিত হয়
এই মেনুর বৈশিষ্ট্য হল অ্যাটম অ্যাড ডিলিট এবং ড্রেগ করা
ফাংশনাল গ্রুপ যোগ করা
বন্ধন ডিলিট অ্যাড এবং রোটেট করা
এছাড়া এড হাইড্রোজেন্স মিনিমাইজ সেভ ফাইল ইত্যাদি
মেনুতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ব্যবহার করতে প্রদত্ত চেক বাক্সে টিপুন
মডেল কিট ফাংশন মিথাইল মিথাইল গ্রুপের সাথে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের অনুমতি দেয়
যে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন করতে চান সেখানে কার্সার নিয়ে যান
একটি লাল রিং হাইড্রোজেন পরমাণুতে দেখা দেয়
এই পরমাণুতে টিপুন
এখানে একটি মিথাইল মিথাইল গ্রুপ যোগ হয়েছে
এখন মিথেন মিথেন অণু এথানে ইথেন এ রূপান্তরিত হয়েছে
একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন
প্রপাণে প্রোপেন এর মডেল পেতে হাইড্রোজেন পরমাণুতে টিপুন
এই অণুর নুন্যতম শক্তি আমাদের সবচেয়ে স্থিতিশীল আকার দেবে
নুন্যতম শক্তির জন্য মডেল কিট মেনুতে বিকল্পগুলি স্ক্রোল করুন
মিনিমাইজ বিকল্পে টিপুন
এখন আমাদের কাছে প্রোপেন অণুর সবচেয়ে স্থিতিশীল আকারের মডেল রয়েছে
mol ফাইল হিসাবে কাঠামো সংরক্ষণ করতে মডেল কিট মেনু খুলুন
মেনুতে নীচে স্ক্রোল করে সেভ ফাইল বিকল্পে টিপুন
একটি সেভ ডায়ালগ বাক্স পর্দায় দেখায়
যেখানে ফাইল সংরক্ষণ করতে চান সেই ফোল্ডারে টিপুন
আমি ফাইল সংরক্ষণ করতে ডেস্কটপ নির্বাচন করছি
তাই ডেস্কটপ নির্বাচন করে ওপেন এ টিপুন
ফাইল নামে এ গিয়ে টেক্সট বাক্সে প্রপাণে লিখুন
ফাইল টাইপ এ গিয়ে মল বিকল্প নির্বাচন করুন
এখন ডায়লগ বাক্সের নীচের অংশে ডানদিকে সেভ বোতামে টিপুন
ডেস্কটপ এ প্রপাণে প্রোপেন এর ত্রি মাত্রিক মডেল mol ফাইল হিসাবে সংরক্ষিত হয়েছে
জেএমএল থেকে প্রস্থান করতে ফাইল মেনুতে টিপে এক্সিট নির্বাচন করুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো সম্পর্কে
জেএমএল প্যানেলের আকার বদলানো
মিথেন ইথেন এবং প্রোপেন এর মত সহজ জৈব অণুর ত্রিমাত্রিক মডেল তৈরি করতে টুলবারে মডেল কিট ফাংশন ব্যবহার করা
মিথাইল গ্রুপের সাথে হাইড্রোজেন প্রতিস্থাপন দ্বারা অণু তৈরি করা
একটি স্থিতিশীল আকার পেতে নুন্যতম শক্তি এবং ইমেজ mol ফাইল হিসাবে সংরক্ষণ করা
জেএমএল মডেল কিট ফাংশন ব্যবহার করে নিম্নলিখিত অণুর মডেল তৈরী করুন 24 ডাইমিথাইল পেন্টানে এবং 3 ethyl 5 মিথাইল হেপ্টানে
একটি স্থিতিশীল আকার পেতে নুন্যতম শক্তি এবং ইমেজ mol ফাইল হিসাবে সংরক্ষণ করুন
রোটাতে মলিকিউল ব্যবহার করে মডেল ঘোরান
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ